একটা গাছ আছে গাছটিতে দুটি পতাকাও আছে দেখতে পাচ্ছি আর উপরের দিকটাতে ল্যাম্প পোস্ট আছে কয়েকটা।

এই ছবিটাতে আমরা বেশ কিছু বড়ো অঅ সাদা রঙের বিল্ডিং দেখতে পাই এই বিল্ডিং এর সামনে দিয়ে রাস্তা চলে গেছে সেটাও দেখতে পাচ্ছি।

এবং বাম পাশে গণেশ ঠাকুর ব্রহ্মদেব ও একটা মনির মূর্তি রয়ে সামনে দরজা দিয়ে বেশ কিছু দর্শনার্থী ঢুকছে ঠাকুর দেখতে।

একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে সেটা দেখা যাচ্ছে। ডানদিকে একটা বড়ো গাছ এবং কিছু ঝোপঝাড় আছে সেটা চোখে পড়ছে। আর ওপর দিয়ে ইলেক্ট্রিক এর তার চলে গেছে কয়েকটা।

এছাড়া একটা গো উম- অরেঞ্জ কালার এর বাথরুম দেখতে পাচ্ছি বাম পাশে। বেশ কিছু সাইকেল এবং বাইক দাঁড় করানো আছে।

এই দেওয়ালের পাশেই দেখতে পাচ্ছি বেশ কিছু ঝোপঝাড় মত গাছপালা অনেক দেখছি আর রাস্তাটি ঠিক উপর দিয়ে বেশ কিছু তাজ রয়েছে দেখতে পাচ্ছি।

আর এটিতে একটা ইলেকট্রিক পোস্ট আছে যার ওপর দিয়ে তার চলে গিয়েছে বেশ কিছু।

এই ছবিটাতে আমরা একটা বড়ো টাওয়ার -এর মতো জিনিস দেখতে পাচ্ছি। এই টাওয়ার -এর ডানদিকে দুটো বিল্ডিং চোখে পড়ছে একটার কালার সাদা একটা মেরুন টাইপ ।

এই ছবিটাতে দুটো ফলের দোকান দেখতে পাচ্ছিই। ফলের দোকানে সামনে বেশ কিছু টোটা অটো আমাদের চোখে পড়ছে একটা পুরুষ এবং একটা মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি।

এই ছবিটাতে আমরা একটা সাদা রঙের কলেজ বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বড়ো বড়ো করে কিছু লেখাও আছে সেটাও আমাদের চোখে ফুটছে।